এবং সেই গেলাস আর টেবিলে গেলাস আর হচ্ছে প্লেটটা টেবিলের উপরে আছে সসটা--

একটা থামস্যাপ আছে দুটো গেলাস আছে একটা মানুষের হাত দেখা যাচ্ছে এবং একজনার তিনটে আঙ্গুল ও দেখা যায়--

এটা একটা বইয়ের র‍্যাক । সেই বইতে অসংখ্য বই আছে এবং কি এখানে এখানে দুটো চারটে পাঁচটা র‍্যাক দেখা যাচ্ছে।